এবং এ এ এবং আশেপাশে এই পার্কটি অনেক সাজানো গোছানোর জন্যই বিভিন্ন রকমের লোকজন এখানে আসে।

এবং এই স্কুল -এর ভালো শিক্ষা দান লাভ করা হয় এবং এই স্কুল -এ দেখতে পাচ্ছি সব লোকজন ত এবং বাচ্চারা এখানে সব যোগব্যায়াম করছে এবং বিভিন্ন রকম উম ক্রিয়াকলাপ এই স্কুল -এ হয়ে থ --

এটি একটি খেলার মাঠ এখানে বিকেল করে অনেক ছেলেপেলেরা ক্রিকেট ফুটবল হকি বিভিন্ন রকম খেলা মাঠে হয়ে থাকে।

এই মাঠটি বিশাল বড় এবং এই মাঠে উম অনেক রকম স্কুল -এর ক্রিয়াকলাপ কার্যক্রম এই মাঠেই হয়ে থাকে এবং মাঠটি --

এটি একটি রেস্টুরেন্ট । এই রেস্টুরেন্ট -এ ভালো ভালো সব খাওয়ার পাওয়া যায় ।

এবং এই গ্রাম পঞ্চায়েত অফিস -টি একটি বড় এরিয়া জুড়ে অবস্থিত জন্য এখানকার লোকজনরা খুবই --

এই পার্ক -এ সারা সপ্তাহে একদিন বন্ধ রেখে প্রত্যেক দিনই খোলা থাকেসেক্ষেত্রে এখানে অনেক লোকজন আসে ঘুরতে |